মানে উনি কি যাতায়াত করেন বা অসুস্থ মানে উনি কি bank এ যেতে পারবেন, না পারবেন না? যেতে পারবেন খুব বেশি অ্যাঁ মানে surfer করতে পারবেন না উনি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে তালে তো আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে তালে আপনি ওখানে অ্যাঁ উনাদের নিয়ে গিয়ে করাতে পারবেন না signature, ওনার signature এর জন্য আপনাকে form বাড়িতে নিয়ে আসতে হবে সুতরাং overla আপনি form টা collect করে নিতেই পারেন আপনার যেদিন সুবিধা হবে. অ্যাঁ আমি বলছিলাম diary টা as soon as possible করতে তো এমনও কি করতে পারেন আপনি এর মধ্যে form টা collect করে নিলেন বাড়িতে বসে form টা fill up করলেন আর তার মধ্যে আপনি diary এর জন্য কি কি অ্যাঁ মানে কোন procedure আছে কিনা সেটা আপনি একটু জেনে নেবেন আর অ্যাঁ তো ঠিক বলতে পারব না এটা তো অবশ্যই একেবারেই অন্য department এর তো ওখানে আপনি গিয়ে একবার কথা বলে দেখতে পারেন উনাদের কোন facility আছে এবার এখানে ফ~ sorry formality আছে কিনা আর অ্যাঁ আপনি ওখানে গিয়ে নিজেও জিজ্ঞেস করবেন, এমনি যদি বললেও হয়ে যায় তালেও হয়ে যেতে পারে. তো ওখানে কি কি এইটার জন্য করণীয় সেটা আপনি জেনে একটা diary করে type এর করে আপনি চলে আসতে পারেন অ্যাঁ তারপর আপনার বাবার হয়ে মানে আপনি যদি নিজেও application টা লেখেন signature কিন্তু আপনার বাবার হবে. আর এমন ভাবে লেখা হবে যে আপনি মানে আপনার বাবা বলছেন আর কি আপনার বাবার নামে হবে পুরোটা, আপনার বাবা branch manager কে অ্যাঁ sorry, extremely sorry, service manager কে

address করে চিঠিটা লিখছে. so ও~ ওই application টা অ্যাঁ ওই form টার সঙ্গে, form এও আপনার বাবারই signature থাকবে, সেটা আপনি ওখানে দিতে পারেন. আর new number টা অ্যাঁ new number টা নিয়ে গেলে আপনি new অ্যাঁ ওই নতুন SIM টা যে mobile এ আছে, সেটা সঙ্গে রাখবেন হয়তো লাগবেনা আশা করছি কিন্তু by chance যদি কোন কারনে লাগে অ্যাঁ তো to be safe আপনার কাছে সঙ্গে থাকলে আপনাকে আর বাড়িতে ফিরতে হবে না, লাগবে নাই ধরে রাখুন তবু আমি বলে রাখলাম.

okay.

হ্যাঁ কিরে কেমন আছিস? গরম দেখছিস না? হ্যাঁ সেই বল হ্যাঁ। বলছি বাড়ির সবাই ঠিক

মা বাবার সাথে সেভাবে কথা

জামা কিনেছি তারপরে মার জন্য

দেখি আমি মাকে নিয়ে

ওখানে তো ভালো কুল পোড়া দেয়।

থেকে তেল নিয়ে আসবো মালিশ

এত গরম এবার ফাটিয়ে ফুটিয়ে

না তাও একটু যেতে তো হয় বল কতদিন তো যাই না বাড়িতে।

এত দিন কি করছিলিস? আর তো বাড়িতেই তো

বলছি শোন না

আহ গেছিলিস ঘুরতে সিকিমে তো কেমন ঘুরলি একটু বল

উম কেমন হলো তুমি

হ্যাঁ দেখেছি

মা তো বলতে বারণ করেছিল তোকে কেন রে?

ঠিক আছে তোর মা না সত্যি। বললে তো আমরাও যেতে পারতাম বল।

তুই বল তাহলে কেমন ঘুরলি ওখানে? কেমন কি

তো এই কদিন চার

ও তাহলে ওখানে মানে

বরফ টরফ ছিল কিরকম ছিল বল একটু। ছিল বরফ তো

ভালোই ছিল।

একদিন শিলিগুড়ি। আর একদিন তোর

ও আমি দেখছিলাম কোথায়

তোর ইয়ে গ্যাংটকের

তার জন্য ওদের জন্য মানে ও

তো ছিল মানে বলবো না Force

ও আর এমনি কি Risk

তা তা তা তুমি Boatong করছো

সামনে দিয়ে যখন তুই বসছিস ঠিক

ওটা তো পুকুর না নদী

মানে হাত থাকবে Attached থাকবে।

উল্টে গেলে ওটা তোর Boat -এর

হ্যাঁ ওই একটু মানে বেহিসাব

আর কিছুই না বুঝলাম তো ওখানে নাকি

তা সেটাতেও কি উঠেছিলি নাকি?

গ্যাংটকের ওপরে

রয়েছে ওইখানে Ropeway চড়ায় ওদের।

পাহাড় পর্বত নদীটাই প্রচন্ড পরিমাণে। ওইখানে Drone Shot এর মতো